অনেক উম অনেক উ জঙ্গল দেখা যাচ্ছে জঙ্গলের সামনে অনেক পানা দেখা যাচ্ছে -এ।

এখানে অনেক রকম বাঙালি খাবার খেতে মানুষ এসেছে।

এটি একটি দমদম এয়ারপোর্ট -এর ছবি।

এখানে ওপর থেকে ছেলেরা সব --

তোলার জন্য রাখার জন্য সবের জন্য।

পর্দা লাল পর্দা দিয়ে সাজানো রয়েছে ফ্যান রয়েছে।